রাস্তার ওপর দুজন মানুষ দাঁড়িয়ে কথা বলছে ।

যেখানে একটা ওয়াটার পার্ক রয়েছে আর সেখানেই অনেক মানুষ এসছে।

আর সামনে ছয় জন মানুষ হোলি খেলে সেখানে দাঁড়িয়ে আছে।

আর মুদিখানা দোকানের সামনে অনেক চিপস -এর প্যাকেট ঝুলানো রয়েছে আর নিচে দুটো ঝুলি রাখা আছে।

একটা সাদা কালারের বাড়ি দেখা যাচ্ছে । আর সেখানে একটা পোস্টার টাঙানো আছে।

একটা টয়ট্রেন রাখা আছে আর মাঝখানে একটা গাছ রাখা।

বিল্ডিং এর সাইড -এ কিছু বাড়িও আছে। আর একটা বিল্ডিং এর সামনে--

যেখানে একটা গ্রাউন্ড দেখা যাচ্ছে। আর গ্রাউন্ড এর মধ্যে অনেক গাছ গাছপালা রয়েছে।

আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে একটা রুমের মধ্যে অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে আর একজন মানুষ বসে আছে।

সাথে একটা লাল কালার -এর গাড়িও সামনে দাঁড়িয়ে আছে।

আর সামনে একটা বড় গেট দিয়ে আটকানো।